কিছু লাইট দেখতে পাচ্ছি এবং কিছু জানলা দেখতে পাচ্ছি জানলার সাথে একটু বেড়া দেখতে পাচ্ছি তার সাথে কিছু কাঁচ দেখতে পাচ্ছি ।

এই ছবিটির মধ্যে আমরা দেখতে পারছি যে এখানে কয়েকটি ডাক্তারের দোকান দেখতে পারছি একটা পোস্টার দেখতে পারছি একটা লাল কালার এর গাড়ি দেখতে পাচ্ছি একটি ইটের--